ছবিটির মধ্যে একটা আমরা রাস্তা দেখতে পাইতেছি।

দোকানের মধ্যে রেক বানানো রয়েছে।

বাড়ির ভিতরে ঢোকার জন্য একটি গেট রয়েছে।

ছবিটির মধ্যে একটা আমরা রাস্তা দেখতে পাইতেসি।

ছবিটির মধ্যে একটা আমরা রাস্তা দেখতে পাইতাসি।

রাস্তার মধ্যে কিছু লোকজন দেখা যাইতেছে।

আশেপাশে অনেক গাসপালা দেখা যাইতেসে।

রাস্তার মদ্যে একটি বেরিকেট দেখা যাইতেসে।

গ্যারেজের ভেতরে রেক বানানো রয়েছে।

রাস্তার আশেপাশে অনেকগুলো বাড়ি দেখা যাইতেসে।

টেবিলের ওপরে দুটি কাপ আর বাড়ির বোতল রয়েচে-এ।

টেবিলের পাশে দুটি টুলও রয়েছে।

ছবিটির মধ্যে একটা আমরা দোকান দেখতে পাইতেসি।

দোকানের ভেতরে রেক বানানো আছে।

শহরের মদ্যে একখানা রাস্তা দেখতে পাইতেসি।

রাস্তার পাশে একটি খোলা মাঠ রয়েছে।

ছবিটির মধ্যে একটা আমরা দোকান দেখতে পাইতেসি।

ছবিটির মধ্যে একটা আমরা পোল্ট্রি ফার্ম দেখতে পাইতেছি।

ছবিটির মধ্যে একটা আমরা রাস্তা দেখতে পাইতেছি।

ইস্কুলে যাওয়ার জন্য একটি গেট রয়েছে।

অনেক মূর্তি ব়্যাক বানানো হয়েছে।

মল -এর উপরে কিছু লেখানো রয়েছে।

ছবিটির মধ্যে একটা মন্দির দেখতে পাইতেসি মন্দিরের ভিতর দুটো ঠাকুর দেখা যাইতেসে।

রাস্তার চারিপাশে কিছু রুম রয়েছে।

রাস্তার মধ্যে একটি ব্রিজ দেখা যাইতেছে।

মেলা ঘরের ভিতরে অনেক দোকান দেখা যাইতেছে।

ছবিটির মধ্যে একটা আমি অফিস রুম দেখতে পাইতাছি।

টেবিলের পাশে কিছু চেয়ার রয়েছে।

আশেপাশে সবুজ গাছপালা দেখা যাইতাছে।

বাড়ির সামনে কিছু দোকান দেখা যাচ্ছে।

বিয়েবাড়ির মধ্যে একটি মণ্ডপ দেখা যাইতেসে।

ছবির মধ্যে একটা মাটির রং দেখতে পাইতেসি।

বাড়িটি ঢোকার জন্যে একটি গেট রয়েছে।

ছবিটির মধ্যে একটা আমরা মন্দির দেখতে পাইতেসি।

মন্দিরের ভেতরে একটি ঠাকুর রয়েছে।

ছবিটির মধ্যে একটি আমরা বইয়ের দোকান দেখতে পাইতেসি।

ভিতরে কিছু চেয়ার দেখা যাইতেছে।

চোবিটির মদ্যে একটা আমরা রাস্তা দেখতে পাইতেসি।

আশেপাশে অনেক গাসপালা দেখা যাইতেসে।

মধ্যে একটা আমরা ডিগি দেখতে পাইতেসি।

রেলিংর মধ্যে কিছু পাংখা রয়েছে।

দোকানের ভিতরে দুটি লোককে দেখা যাইতেসে।

রুমের ভিতরে অনেকগুলা মানুষজন দেখা যাইতেসে।

ছবিটির মধ্যে একটা আমরা মাছের দোকান দেখতে পাইতাছি।

দোকানের পাশে একটি পাল্লা দেখা যাইতেসে।

গ্যারেজের মধ্যে কিছু লোককে রে দেখা যাইতেসে।